এইখানে নানান রকমের চারচাকার সরানো হয় যেখানে--

একটা অ্যাসিস্ট্যান্ট এর দরকার হয় এবং চার চাকার যতো রকম উমম--

ওও করতো আমাদের চিন্তাধারা | এই ডাকঘর দ্বারা নানারকম জায়গা চিঠি --

ও এ এই মসজিদ -এ আমরা যেখানে হে হিন্দুরা মন্দিরে প্রণাম করি ।